অনেক বাচ্চাও দেখা যাচ্ছে ছেলে অনেক দাঁড়িয়ে আছে একটা স্কুল এর মত দেখতে লাগছে।

অনেকগুলো গাছ আছে এখানে ব্লুর স্কাই ব্লু কালার -এর ছেলেরা ইউনিফর্ম --

এখানে একটা রেললাইন আছে রেললাইন টা ফাঁকা আছে রেললাইন এর নাম এখানে লেখা আছে এ.এন.এ.আর.এ ।

এখানে একটা নদী দেঁখা যাচ্ছে নদীটার কালার এখানে কালো কালার এর দেঁখা যাচ্ছে।

আর ওখানে আকাশটাও দেখা যাচ্ছে আকাশটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে ।

এটা একটা পেট্রোল পাম্প ছবি আছে পেট্রোল পাম্প -টা লাইটিং করা হয়েছে।

হে লোকজনও দেখা যাচ্ছে আকাশের কালার নীল দেখ--

এটা একটা মা দুর্গা প্রতিমার ফটো আছে সামনে পুরোহিত মশাই পুজো করছে এ দৃশ্যে--

এখানে একটা বন জঙ্গলের ফটো আছে বন জঙ্গলে অনেক অসংখ্য সবুজ ঘাস দেখা যা--

অনেক লোকজন ভর্তি কেউ নেই এখানে পুরো এখানটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে।

এ তার টি শার্ট এর কালার হচ্ছে সাদা কালার কালো প্যান্ট পরে আছে।

এ আর লাল রঙের গাড়িটার উপরে কিছু কর--

ও দেখা যাচ্ছে গাছের পালা সবুজ র--

অনেক লোকজন দাঁড়িয়ে আছে একটা লোক দাঁড়িয়ে আছে দুটো তিনটে লোকও দাঁড়িয়ে আছে এখানে।

একটুখানি জায়গায় এখানে আকাশও দেখা যাচ্ছে আকাশের খোলা সাদা লাগছে।

এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে কোন বাড়ি ঘর এখন তৈরি হচ্ছে।

এটা একটা শপ এর দোকান আছে কি দুটো ম্যানিকুইন বসানো আছে।

আর ওই সাইড -এও অনেক প্যাকেট রাখা আছে ।

আর তার পাশে অনেক বাইক দুটো তিনটে বাইক দাঁড় করানো আছে ওপরে একটা পোস্টার দেওয়া আছে সেলুন বলে --

তারপরে হলুদ রঙে একটা লেখা আছে নাইন মিনিট সিক্স করে লেখা আছে সামনে ।

অনেক চারিপাশে সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে। একটা সামনে কিছু পড়ে আ--

বেলুন করা আছে বেলুন -এর সমস্ত নীল আর সাদা কালার -এর বেলুন দিয়ে সাজানো আছে সামনে তিনটে সিঁড়ি আছে।